বাজার হতো। ওখানে কয়েকজন মাছ বা ইয়ে কোন কিছু করছে। এখানে অনেকে মাছ টাছ ই মনে বোঝা যাচ্ছে।

এখানে জল আছে কয়েকজন মাছের মধ্যে বটির মধ্যে মাছ কাটছে কয়েকজন বসে আছে কয়েকজন দাঁড়িয়ে আছে সেটা কেনার জন্য।

আর বাইরের লোকজন আছে অনেকেই দাঁড়িয়ে আছে কেউ ধরে প্যান্ডেলের ইয়ে মধ্যে ধরে আছে। টুপি পরা অনেকেই মহিলারাও বাইরে আছে।

লোকগুলোকে দেখা যাচ্ছে গাছপালা কিছু ঘাস ফুস দেখা যাচ্ছে।

এখানে লেখা আছে বোর্ড -এর মধ্যে আর এখানে টপ দেখা যাচ্ছে কিছু বাড়ি দেখা যাচ্ছে লালবাড়ি।

হু এখানে কিছু জন আছে এখানে হু কিছু জন এখানে এখানে --